মাদার ডেইরি দুধের ডিপো আগে আমাদেরও মাদার ডেইরি -ই দুধ আসতো এখনো খুব কম আসে।

বাড়িটার রংটাও খুব সুন্দর। ফ্লাট বা বাংলো টাইপ বাড়ি লাগছে দেখতে। এই টি.ভি. -তে সিরিয়াল সিনেমা -গুলোয় দেখা এরকম সাদা রঙের বাংলো বাড়ি লাইট দিয়ে সাজালে সুন্দর লাগে। আসল লাইফ -এ মেন্টেন করা বাবা--

আর বাড়িটার রংটা দেখেতো মনে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি।

নরটি বেঙ্গল যখন ঘুরতে গেছিলাম। আরো কি সুন্দর সুন্দর বুদ্ধ মন্দির। সেরকম শান্ত--

সূর্য অস্ত যাওয়ার এখন দেখতে কি ভালো লাগে। আগে যখন কলেজ -এ যেতাম বন্ধুরা মিলে কলেজ -এর সামনে একটা পুকুর পাড় ছিল। বিকেলের টাইম -এ যখন ক্লাস অফ থাকত --

মানে খ্রিষ্টান ধর্মে যারা সন্ন্যাসী নান বলে।

তৈরী করে রাখেন জেসস -এর মূর্তি মাদার মেরি -র মূর্তি টুর্তি দিয়ে সাজিয়ে সানডে করে প্রে করে।

ইন্ডিয়ান এয়ার ফোর্স কস্টিউম -টা দেখে তাই মনে হলো। আর ওদিকে উম কাঁচে ওটার ভিতরে প্লেন -এর মডেল -টা দেখে বুঝলাম।